তারা সব মানু এসে এখানে থেকে গাড়ি বুক করে যায় তাতে তাদের প্রয়োজন টুকুও মেটে আর নিজেদের গাড়ি না থাকার জন্য তাদের কোনো অসুবিধেয় পড়তে হয় না।

এখানে একটা ছাপাখানা দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে প্রচুর কাগজ ছাপা হচ্ছে এবং একটি লোক এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে বই।

খুবই প্রয়োজন। আজকাল দিনে আমাদের সবুজ গাছ চোখে দেখতেই পাওয়া যায় না। আমাদের চোখ ভালো রাখতে আমাদের সবুজ গাছ সবসময় দেখা উচিত। ভাল রাখা উচিত গাছকে।

এখানে অনেকগুলো নীল রঙের বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো সরকারি আবাসনী বলা হয় সামনে একটা বাড়ি ছাদ দেখা যাচ্ছে যার ওপরে ট্যাঙ্ক রয়েছে ট্যাংক -এ চাপা দেওয়া রয়েছে।

দূরে অনেক গাছ রয়েছে। সুন্দর আকাশ। গাছ বাড়ির ওপরে জামা কাপড় মেলা রয়েছে। এক-এককথায় খুব সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে।

আহ তাদের মত করে আনন্দ করে। তাদের সঙ্গে ছু নানান রকমের বন্ধুও থাকে। তারা সবাই মিলে এখানে ছোটাছুটি করে নিজেদের শরীরের যত্নও করে।

ভোরবেলা উঠে যোগ ব্যায়াম করা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যার জন্য আমাদের সারাটা দিনও খুব ভালো থাকে। শরীর স্বাস্থ্য ভালো থাকে।

এখানে বিশাল বড় একটা মাঠ দেখা যাচ্ছে যেখানে বড় বড় ঘাস রয়েছে । পাশে বিশাল বড় বড় গাছ রয়েছে এবং বসার জায়গা রয়েছে।

এবং জায়গাটা খুব সুন্দর ভাবে বেলুন দিয়ে সাজানো রয়েছে। সামনে বড় বড় বক্স বসানো রয়েছে।

আমরা বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদের সঙ্গে আমরা হোটেল -এ যাই আমরা খাবার নতুন নতুন কিছু খাবার খাই এবং কিছুটার --

ওখানে একটা ছোট জলাশয় ছবি দেখতে পাওয়া যাচ্ছে ।